বিল্ডিংগুলোকে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে।

রাস্তার সামনে এ হোটেল উম খুলা রয়েছে।

আঃ বড়ো বড়ো গাস দেখা যাচ্ছে।

রাস্তার পাশে একটি রাজবাড়ী আছে।

উম একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি অনেক বড়ো।

উম-ঘরটির মধ্যে অনেক জিনিসপাতি আছে।

একটি রুমের হদ-মধ্যে একটি বাক্সোর মধ্যে অনেকগুলো মাছ দেখানো যাচ্ছে।

ওই বাক্সের মধ্যে অনেক রকমের ছোট ছোট মাছ ও কিছু হু ছোট ছোট গাছও দেখা যাচ্ছে।

অনেকগুলো লোক দেকা যাচ্চে এ লোকগুলো জামা কাপড় কিনতেসে।

রাস্তার পাশে একটি বড়ো শপিং মল দেখা যাচ্ছে।

বড় মজ্জিদ মজ্জিদের ভিতরে কয়টি লোক নামাজ পড়তে এসেছে।

মসজিদটি অনেক সুন্দর্য ভাবে সাজানো হয়েছে।

কি সুন্দর রং লাগানো আছে হলুদ নীল সাদা সবুজ রং করানো হছে।

দরজাটির উপরে কিছু জিনিস সাজিয়ে রেখেছে।

একটি বড় বাড়ি দেখানো যাচ্ছে বাড়িটির সামনে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে।

যে একটি বিল্ডিং এর রং লাল আর পাশেরটি সাদা রং এ-এর --

জ জ স্টেলটির নাম হয়েছে কিশোরী মোহনরায় জুয়েলার ।

ওপাশে পাহাড়ের মতো একটি বড় পাড় দেখা যাচ্ছে।

তার ম-সামনে একটি টেবিল টেবিলের মধ্যে কিছু খাতা তার মধ্যে কিছু লেখালেখি করতেছে।

একটা রুমের মধ্যে দেখা যাচ দেখা যাচ্ছে এ ডাক্তারের কিছু জিনিসপাতি।

একটি লোক দাঁড়িয়ে আছে লোকটির সামনে-এ একটি-ই জলের বোতল আছে।

চারপাশে এ জালি দিয়ে ঘেরানো আছে।

একটি জমির মধ্যে এ কিছু শাকসবজি চাষ করানো হয়েছে।

দোকানটির মধ্যে একটি টেবিল আছে চেয়ার আছে একটি পোস্টার লাগানো আছে।

জঙ্গলের মধ্যে কিছু লোকজনও দেখা যাচ্ছে যাতাযাত করতেছে।

ও বড়ো একটি বিল্ডিং । বিল্ডিংটি ই নীল কালারের রং লাগানো আছে। তার মাঝে মাঝে একটি সাদা কালার -এর রং করা হয়েছে।

সাদা কালার দিয়ে রং করানো আছে মন্ডিরের মাঝখানে একটি এ সুন্দর্য দুয়ার বানিয়েছে।

পাশে একটি রাস্তা রাস্তার মধ্যে এই গাছ।